এখানে অনেক কয়টি ছোটো বড়ো বাড়ি লক্ষ করা যাচ্ছে।

এখানে একটি বিশাল আকৃতির পাহাড় লক্ষ্য করে যাচ্ছে।

এখানে অনেকগুলো বিভিন্ন রকমের ফল খুব সুন্দর করে সাজিয়ে রাখা আছে।

সামনে অনেক কয়টি সাইকেল ও বাইক পার্ক করানো আছে।

এই ফটো -টা দিনের বেলা তোলা হয়েছে।

এখানে একটি অনেক বড় রুম দেখা যাচ্ছে।

রুটিতে একটি অনেক বড় জিম সেন্টার দেখা যাচ্ছে।

এখানে অনেকগুলো ছোট ছোট বড় বড় গাস রয়েছে।

সামনে একটি অনেক বড়ো বাড়ি লক্ষ্য করা যাচ্ছে।

সামনে অনেকগুলো পল্টি মুরগি বক্সের ভিতর রাখা রয়েছে।

সামনের সিলিংটাতে কয়েকটি সাদা কালারের লাইট দেখা যাচ্ছে জ্বলতেসে।

সামনে একটি সাদা কালারের লাইট দেখা যাচ্ছে জ্বলতেছে।

একানে অনেক কজন মানুষকে দেখা যাচ্ছে একটি বাচ্চা বসে রয়েচে।

অনেক খেলনার জন্য অনেকগুলো জিনিস বানানো আছে।

এখানে একটি অনেক বড়ো সীসা লাগানো আছে।

এখানে একটি অনেক বড় বিল্ডিং দেখা যাচ্ছে।

সামনে অনেকগুলো মাটির কাপ দেখা যাচ্ছে।

এখানে একটি অনেক বড় পেট্রোল পাম্প দেখা যাচ্ছে।

এখানে অনেক কয়জন মানুষকে দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছে।

এখানে একটি অনেক বড়ো লম্বা রোড দেখা যাচ্ছে।

সামনে অনেক কয়জন মানুষকে দেখা যাচ্ছে দাঁড়িয়ে রয়েছে।

এখানে দুইটি বাইক পার্ক করানো রয়েছে।

একটি অনেক বড় রুম দেখা যাচ্ছে।

সামনে অনেকগুলো বাচ্চাকে দেখা যাচ্ছে দাঁড়িয়ে রয়েছে।

এখানে একটি সাদা কালারের কার রয়েছে।

সামনে অনেক কজন মানুষকে দেখা যাচ্ছে দাঁড়িয়ে রয়েছে একটি মানুষ বাইকের মধ্যে বসে আছে।

সামনে একটি বিশাল আকৃতি গাছ দেখা যাচ্ছে।

একটি থার্মোকলের অনেক বড় ইস্টেইজ দেখা যাচ্ছে।

এখানে একটি বিশাল আকৃতিক পাহাড় দেখা যাচ্ছে।

ফটোটিতে একটি অনেক বড় দোকান দেখা যাচ্ছে।

সামনের ওয়ালটিতে একটি এ_সি লাগানো রয়েছে।

এখানে অনেকগুলো বড় বড় বিল্ডিং লক্ষ্য করা যাচ্ছে।

ফটো টিতে অনেকগুলো মানুষকে দেখা যাচ্ছে দাঁড়িয়ে রয়েচে কেউ কেউ ড্যান্স করতেসে।

সামনে একটি অনেক বড় মাঠ রয়েছে।

ফোটোটির বাঁ পাশে একটি কালো কালারের জলের ট্যাঙ্ক রাখা আছে।

এখানে কালো কালার পাঞ্জাবি পরে একটি মানুষকে দাঁড়িয়ে থাকতে লক্ষ্য করা যাচ্ছে।

এখানে একটি ছোট কালো কালারের গেট লক্ষ করা যাচ্ছে।

উপরের সিলিংটিতে অনেকগুলো সাদা কালারের ফ্যান দেখা যাচ্ছে।

এখানে বসার জন্য অনেকগুলো চেয়ার রাখা রয়েছে।

সামনে দুজন মানুষকে দেখা যাচ্ছে একটি মানুষ বসে আছে একটি দাঁড়িয়ে আছে।

এখানে বিভিন্ন কালারের বেলুন খুব সুন্দর করে সাজিয়ে রাখা আছে।

সামনে অনেকগুলো মানুষকে দেখা যাচ্ছে বসে রয়েছে কেউ কেউ দাঁড়িয়ে আছে।

অনেক কয়জন মানুষকে দাঁড়িয়ে থাকে লক্ষ করা যাচ্ছে।

এখানে অনেকগুলো ছোটো ছোটো বড়ো বড়ো গাছ লক্ষ্য করা যাচ্ছে।

ফটোটিতে একটি অনেক বড়ো মজজিদ দেখা যাচ্ছে।

উপরের সিলিং টাতেও অনেক কয়টি সাদা কালারের লাইট দেখা যাচ্ছে জ্বলতেছে।